লিব্রিঅফিস ক্যালক এ সংযোগস্থাপন সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখবো কিভাবে160 ক্যালক এ অন্যান্য শীট রেফরেন্স এবং ক্যালক এর মধ্যে হাইপারলিংক ব্যবহার করা যায়
এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
লিব্রিঅফিস ক্যালক এ আপনি বর্তমান শীট এর একটি সেল থেকে অন্য একটি শীট এর আরেকটি সেল এমনকি অন্য স্প্রেডশীট থেকেও একটি সেল রেফরেন্স করতে পারবেন যদি উভই স্প্রেডশীটই সংরক্ষিত থাকে
এখন personal finance trackerঅডস খোলা যাক
আমাদের ফাইলের শীট ১ এ personal finance trackerঅডস -এর জন্য একটি স্প্রেডশীট রয়েছে
আমি কলাম স্পেন্ট এবং Received এ কিছু মান যোগ করেছি
এখন আমাদের যথাক্রমে স্পেন্ট এবং Receivedকলামের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করা যাক
সি9 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন এবং সূত্র লিখুন আইএস ইকুয়াল টো সুম এবং র্বন্ধনীর মধ্যে সি3 কোলন সি7
তারপর এন্টার কী টিপুন
ডি9 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন এবং একই সূত্র ব্যবহার করে সমষ্টি নির্ণয় করুন
এখন আমরা সেল রেফরেন্স করার মাধ্যমে স্পেন্ট এবং Receivedএর সম্পূর্ণ ব্যালেন্স একটি ভিন্ন শীটে প্রদর্শন করবো
এখন শীট 2 ট্যাবে ক্লিক করুন
এই নতুন শীট প্রর্দশিত হবে
এখনই আ1 হিসেবে উল্লেখ করা সেল ক্লিক করুন এবং ওর ভিতরে শিরোনাম কম্পোনেন্ট লিখুন
B1 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন এবং ওর ভিতরে শিরোনাম ব্যালান্স লিখুন
এখন এই শিরোনাম্গুলির অধীন উপাদানগুলির নাম লিখুন
আ3 হিসেবে উল্লেখ করা সেল উপর ক্লিক করুন এবং লিখুন কোস্টস
এন্টার টিপুন
COSTS এর নীচে আ4 হিসাবে উল্লিখিত সেল এ পরের উপাদানটি লিখুন স্পেন্ট
এখন খালি সেল B3 এর উপর ক্লিক করুন
সেল বি3 এবং বি4 এ যথাক্রমে কস্ট এন্ড স্পেন্ট শিরোনামগুলির নিচের সব উপাদানের যোগফল থাকবে
যা আমরা শীট ১এ গণনা করেছি
এটি রেফরেন্স করার দ্বারা সম্পন্ন করা হবে
সেল বি3 মধ্যে সেল রেফারেন্স করার জন্য ইনপুট লাইন এর পাশের সমানচিন্হে ক্লিক করুন
এখন শীট ট্যাব এ শীট 1 এ ক্লিক করুন
এই শীটে আমরা সেল সি9 এ ক্লিক করব যাতে কলাম কোস্টস এর সমষ্টি রয়েছে
লক্ষ্য করুন ইনপুট লাইন -এ শীট 1 ডট সি9 প্রদর্শিত হচ্ছে
এখন ইনপুট লাইন এর পাশের চেক চিহ্নর উপর ক্লিক করুন
লক্ষ্য করুন শীট 1 ট্যাবের কোস্টস এর অধীনে তথ্যর সমষ্টি স্বয়ংক্রিয়ভাবে শীট 2 ট্যাবের বি3 হিসেবে উল্লিখিত সেল এ যোগ হয়ে গেছে
একইভাবে আমরা রেফরেন্স করার মাধ্যমে অন্য উপাদানগুলির সমষ্টি ও যোগ করতে পারি
যদি অনেক শীটে অনেক তথ্য থাকে তাহলে তথ্য সারসংক্ষেপ করতে রেফরেন্স খুব প্রয়োজনীয়
এখন ক্যালক শীটে হাইপারলিঙ্ক তৈরি করার পদ্ধতি জানা যাক
আপনি হাইপারলিঙ্কস ব্যবহার করতে পারেন একই স্প্রেডশীট মধ্যে একটি ভিন্ন অবস্থান -এ বা ভিন্ন ফাইলএ এমনকি ওয়েব সাইট -এ যাবার জন্য
personal finance trackerঅডস এ Personal Finance Trackerশীট 1 এ আছে এবং বাকি বিষয়বস্তুর শীট 2এ রয়েছে
ধরা যাক আমরা শীট 1 থেকে শীট 2 তে যেতে চাই
প্রথমে শীট 1 ট্যাবে ক্লিক করুন
এখানে বি14 হিসেবে উল্লিখিত সেল এ ক্লিক করুন এবং লিখুন শীট 2
দেখুন শীট 2 নামটি ইনপুট লাইনএ প্রদর্শিত হচ্ছে
এখন ইনপুট লাইনের শীট 2 লেখাটি নির্বাচন করুন
লেখাটি নির্বাচন করার পর টুলবারের হাইপারলিঙ্ক আইকনের উপর ক্লিক করুন
হাইপারলিঙ্ক ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
বাম দিকে ডকুমেন্ট বিকল্পটি নির্বাচন করুন
ডায়লগ বক্সের মধ্যে টার্গেট আইএন ডকুমেন্ট আইকন এ ক্লিক করুন
একটি নতুন টার্গেট আইএন ডকুমেন্ট ডায়লগ বাক্সে প্রদর্শিত হচ্ছে
এখন শীট বিকল্পটির পাশে যোগ চিন্হে ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বক্সে শীট 2 বিকল্পে ক্লিক করুন
এখন অ্যাপলি বোতামে ক্লিক করুন এবং তারপর ক্লোজ বোতামে ক্লিক করুন
এখন হাইপারলিঙ্ক ডায়লগ বাক্স থেকে অ্যাপলি ক্লিক করুন এবং তারপর ক্লোজ এ ক্লিক করুন
শীট1 ট্যাব সামনে প্রদর্শিত হচ্ছে যাতে শীট 2 লেখাটি উজ্জ্বল হয়ে আছে
এখন যখন আমরা শীট 2 লেখাটিতে ক্লিক করব তখন এটি সরাসরি আমাদের সেই শীট এ নিয়ে যাবে যেখানে আমরা খরচ এর ব্যালান্স লিখেছি
আমরা একটি হাইপারলিংক তৈরী করেছি
হাইপারলিংক মুছে ফেলার জন্য প্রথমে হাইপারলিঙ্ক করা লেখা শীট2 নির্বাচন করুন
এখন ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে ডিফল্ট ফরম্যাটিং বিকল্পে ক্লিক করুন
লেখাটি এখন আর হাইপারলিঙ্ক করা নেই
এটি নথিতে অন্য যেকোনো সাধারণ লেখার মতই
এখন পরিবর্তনগুলি বাতিল করা যাক
এইখানেই আমাদের লিব্রিঅফিস ক্যালক এর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি ক্যালকে অন্যান্য শীট এ রেফারেন্স করা
ক্যালক এর মধ্যে হাইপারলিংক ব্যবহার করা
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়